এটা একটা বড়ো বিল্ডিং বিল্ডিং -টার পাশে একটা থামবার মতন আছে। থামবার মধ্যে দেখা যাচ্ছে একটা হলুদ কালার -এর সাইন বোর্ডের মতন।

এবং দেখা যাচ্ছে অনেকগুলো বেড রয়েছে রাখা এবং প্রত্যেকটি বেড এর পাশে করে দেখা যাচ্ছে তিন চারটা করে ডাস্টবিন রাখা রয়েছে এবং কিছু কাপড় ঝুলছে।

এটি একটি মাছ বাজার যেখানে দেখা যাচ্ছে মাছ বাজারে একজন ভদ্র মহিলা হাত দিয়ে মাছ দেখছে এবং একজন ভদ্র লোকও হাত দিয়ে মাছ দেখছে এবং দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে ওখানে চিংড়ি মাছও রাখা রয়েছে একটি বালতি দেখা যাচ্ছে একটি জলের বোতল রয়েছে।

এটি একটি দোকান যেখানে দেখা যাচ্ছে দোকানে নানা ধরনের আসবাবপত্র রয়েছে সুন্দর সুন্দর কাপ দেখা যাচ্ছে এবং কাপগুলোকে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে ।